এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দু সাইড -এ দোকান বাড়ি আছে। গাছপালা দেখা যাচ্ছে রাস্--

এখান দিয়ে সাইকেলে করে দুটিই তিনটি লোক যাচ্ছে। একজন বাইক -এ করে আসছে একটি বউ হেটে যাচ্ছে। একটা বাইক -স্ দাঁড়িয়ে আছে দু সাইড -এ ।

এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়ির সামনে একটা বিরাট বড় মাঠ দেখা যাচ্ছে।

তার শাড়ি পাশে কিছু গাছপালা দেখা যাচ্ছে । একটি বাইক দাঁড়িয়ে আছে । সামনেটায় একটি মই দাঁড় করানো আছে।

পিছনটা একটি জলের জায়গা রাখা আছে। একটি চেয়ার আছে দেয়ালের মধ্যে কিছু জিনিসপত্র জামাকাপড় রা --

বাড়ির সামনেটা অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তার চারপাশে অনেক গাছপালা তার দেখা যাচ্ছে।

গাড়িগুলোর সামনেও দু তিনটে বড় বড় গাছ দেখা যাচ্ছে।

একটি মন্দির দেখা যাচ্ছে। মন্দিরের চারিপাশে গাছপালা আছে। একটু দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি--

এটির সামনে জামা কাপড় মেলাআছে একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছে ।

এখানে একটি বাড়ি তৈরি করা হচ্ছে। বাঁশের বেড়ায় করে একটি মিস্ত্রি উঠে এ --

এখানে একটি-ই গঙ্গা দেখা যাচ্ছে। যার উপর দুটি নৌকা বয়ে চলেছে একটিতে দুটি লোক আছে আর এক --

ভিতরে অনেক জিনিসপত্র আছে-এ স্টেশনেরই সাবান অনেক কিছু জিনিসপত্র রাখা।

এখানে একটি বিরাট সমুদ্র দেখা যাচ্ছে যার দুপারি প্রচুর গাছপালা আছে একবারে দেখা যাচ্ছে--

একটি তিন তলা সাইজের একটি পিরামিড আছে যার চারিপাশটা গিল বা পাঁচিল দিয়ে ঘেরা আছে। ভিতরটা খুব --

সেফ ভিভো রিয়েল মি এখানে লাল আর সাদা বক্স আছে।

সুন্দর করে সাজানো আছে তার মধ্যে চার পাঁচ জন লোক বসে আছে বাইরে দুজন বসে আছে ।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে. দোকানের মাথায় লেখা আছে বিশাখা ডায়েরী পাল্লার ।